যাই হোক আপা অনেকক্ষণ কথা হলো এবারে আমি উঠি হ্যাঁ হ্যাঁ আপনিও যান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন বাই হ্যাঁ হ্যাঁ।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

জি উপকরণের দাম মাপ ।